আর তো দুদিন মনে হয় শীত আর তা ছাড়া চলে শীত টা প্রায় চলে গেছে এখন তো টা এত টা ঠান্ডা লাগে না একটু চেষ্টা করে উঠে খেলা টা হচ্ছে মেন আসল ব্যাপার আমাদের আমাদের নিজের ঘরে যদি দুটো -তিনটা গোলকিপার হয় তাহলে কি বল তো খেলাটাই একটা আলাদা support পাওয়া যাবে হু আর এমনি তে তুমি তো তুমি দেখো গ্রামের দিকটাই শীত তা একটু বেশি পরে তুমি তুমি তো জানোয় আরে আমি হ্যাঁ তখন তো আমি তখন ছিলাম তখন বুজতে পারতাম but এখন কি বলবো বল অনেক দিন তো আমি চলে আসছি বাইরে তো এখানে ধর অত তাও পরিমানে শীত নেই ঠিক আছে তাও ঠান্ডা লাগে মাঝে মধ্যে but অতটাও শীত নেই কারণ ধর খুবই গ্যান্জাম পরিবেশ টা গ্রামের মতন এতো টাও তো ফাঁকা বা others কোন কিছু নেই অটো গাছ পালা এত পুকুর তো তার জন্য ঠান্ডা তা আমাদের দিকে অতটা পরে না ।

পুকুর গুলা এখনো আছে বলতে গেলে আগে যে রকম দেখে গিয়েছিলিস এ সেরকম কিন্তু আর নেই কিন্তু আগের থেকে পরিষ্কার ভালো হয়ে গেছে ।

ও নিয়ে তাহলে তো মানে তোরা তো এখন ও পুকুরে চান করিসনা? হ্যাঁ ওপুকুরে বলতে গেলে এই দেখো যে আগে যে বাড়ির পশে পুকুর তা ছিল ওটাতে চান করতাম কিন্তু এখন আর ওইটাতে করিনা কারণ ও এটা তোমার জলটা একটু অল্প আছে আর ঠান্ডা সময় তো সেই জন্য যে মাঠের ধারে পুকুর তা আছে ওই চক্রবতী নামশুনবি মনে আছে বোধহয় । হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে এ তা আমরা ওই চক্রবতী তে ওখানে এখন চান করি ওটাই তো তা মনে থাকবে না বল আগে কত মজা করতাম ওই পুকুরে গিয়ে হ্যাঁ ওটা ওটা ওটা ভুলারি ই নাই মানে আমরা যা মজা করছি ওই চক্রবতী তে এসে চান করে চান করতে এসে হুম আর তাছাড়া বাড়ির পাশে পুকুর তাও কত তা ভালো ছিল বাড়ি ছাদ থেকে উঠাম ছাদ থেকে লাফাথাম জলে মানে কি মজা করতাম বল তো

হ্যাঁ চলে এসেছি হয়তো শহরে but গ্রামের অনেক স্মৃতি গুলো মনে আছে কিন্তু কি করবো বল যা আহ এত কাজের চাপ যে গ্রামের বাড়ি যাওয়াও হয়না আঃ তাই জন্য খারাপ ও লাগে । আর বাকিরা সবাই গ্রামে সব ঠিকঠাক আছে বল একটু । হ্যাঁ গ্রামে সব ঠিকঠাক আছে কিন্তু আহ তোমার যে প্রিয় জায়গা টা ছিল মানে গাছে গাছ টা ছিল সেই গাছটা কিন্তু এখন কেটে দিয়েছে এ বাবা কোনো কেটেছে ওখানে ও আবার কি ক্ষতি করলো কারোর ওটাই তো মানে এ ক্ষতি কাউরির করেনি ওই জায়গা টা যার ছিল সে এখন বিক্রি করে দিয়েছে দিয়ে কি করেছে ও গাছটা রাখবে না মানে গাছটা কে কেটে দিয়েছে ও নিয়ে জায়গাটা তে কি কোনো contraction বা কিছু তো তৈরী করছে

তো একটা পোলের জন্য বেকার অত বড়ো একটা গাছকে অত সুন্দর গাছকে কেটে দিলো মানে আমাদের ওখানে কত স্মৃতি জড়িয়ে আছে বলতো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওরাও ধর আমার একটা মানে পরিবারের মতন ছিল টু তারপর তুই বল দোকানে সেই উঠে শুয়ে থাকতাম গাছটাতে তারপর কত সুন্দর সেই জোলনা দোলনা তে ঝুলতাম গাছের ই গুলোতে গদি গুলোতে

হ্যাঁ এখন দেখো গে যেহুত গাছে গাছে ওই যে ঝুড়ি গুলো নামতো না ওই যে ওই গাছের যে তোমার তো বোধাই মনে থাকবে ওই ঝুড়িগুলোই আমরা কত দোলনা খেয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন তো ধর মানে ঝোকঁ কেটে দিলো তখন তো গাছ তা মানে ধর মানে আমি হয়তো সামনে থাকলে হয়তো কাটতে দিতাম না কারণ যে কোনো উপায় এ হয়তো বাবাকে বলে হয়তো জায়গাটা কিনে নিতাম

আমরা আমরা অনেক আমরা অনেক চেষ্টা করেছিলাম ওই টাকে না কাটার লেগে কিন্তু উম শেষ পর্যন্ত আমরা আমরাও পারিনি উহ শেষ পর্যন্ত গাছটাও কেটে দিলো ও তো একবার জানাতে পারতিস আমাকে হ্যাঁ যে তখন অতটা খেয়াল ছিলোনা তোমাকে জানবার হম আর হয়তো number ও ছিল না তোর কাছে তাই না

number ছিলোনা বলতে গেলে আহ যদি আহ চেষ্টা করতাম তাহলে পেয়ে যেতাম কিন্তু মানে বুঝতেপারছো অতটা খেয়াল ছিল না তখন আগে গাছটাকে বাঁচানোর জন্য কত ভেবেছি শেষ পর্যন্ত পারিনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরে কি করবি বল এখনকার মানুষরা না গাছ ফাছ কে আর কোনো মানে প্রাধান্যই দিচ্ছে না মানে বুজতে চাইছে না যে গাছরা না থাকলে মানুষরাও বাঁচবে না কারণ ধর গ্রামে আগে কত দেকতিস আগে কত সুন্দর গাছ পালা মানে একটা আলাদাই মেজাজ থাকতো but এখন দেখ গ্রামে কত আমি শুনেছি নাকি যে গ্রামে অনেক গাছ পালা কেটে হম গাছ পালা বলতে গেলে তুমি যে আগে যে ঘর গুলোতে মানে জঙ্গলের মতো একটা আস্তরণ ছিল সেই জঙ্গলটা সেরকম নেই কারণ ধরো গাছ কেটে কেটে এখন পুরোটাই ফাঁকা করে দিয়েছে আর আমরা যে school এ লুকোচুরি খেলতাম ওই school টা ঠিকাছে না ওই গুলোকে ভেঙে গেছে

ও তো ওটা কে করলোরে ওটা এবার কে করেছে বলতে গেলে হম সরকার থেকে যখন এসেছে তখন সরকারই করেছে

হম কি আম ওটা ওটা র তো আমাদের আর কিছু করার নেই না হ্যাঁ সেটাই মানে আহ মানে সব গুলোতে তো ধর আমাদের হাত থাকে না যে কি করবো বা না করবো

যেগুলো যেগুলো নয় আমাদের সম্ভব যে না এগুলো আহ না করতে দিলেও হবে তো সে গুলো নয় আটকাতে দিতে পারে কিন্তু এগুলোতো আমাদের আর হাতে নেই এগুলো সরকারের হাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকাছে ভাই আমি তোকে তাহলে একটু পরে phone করছি

হ্যাঁ হ্যাঁ রাখছি তাহলে

tata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

হ্যাঁ কি খবর শাওন? কি অবস্থা তোমার? এইতো আলহামদুল্লিয়াহ তোমার কি অবস্থা? তো তুমি কি কোথাও ঘুরতে টুরতে গেছো নাকি এই বারের ছুটিতে? হ্যাঁ আমিতো রাঙামাটি তে গেছিলাম।

আমার বন্ধুরা ছিল। ওহ কি কি করছো? কি কি ঘুরলা? কেমন মজা হলো? আমার তো সেভাবে চেনা নাই। একটা বন্ধুর সবকিছু চেনা জানাজানা। তার guide এই ঘুরছি। আচ্ছা এটা কি বাংলাদেশের tourism অবশ্য বলতে গেলে এই রাঙামাটি, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবন এগুলোই আর তো কিছু দেখতেছি না ঐরকম, তাইনা? হম তুমি কি গেছিলে কোথাও? আমি গেছিলাম তোমার ওই নাটোর গেছিলাম কয়েকদিন আগে। যেয়ে পুরা নাটোর শহরটা কে tour দিলাম। ট্রেনে গেছিলাম।

না আমার নাটোর যাওয়া হয়নি। ওহ তাহলে একবার যাইও নাটোর কিছু হচ্ছে আর গণভোজন হচ্ছে এইগুলো মনে করো মোটামুটি দেখতে সুন্দর। ও আচ্ছা নাটোরের কাঁচাগোল্লা পাওয়া যায় নাকি?

হ্যাঁ তবে আগের মতন আর না। আগে তো ভালো পাওয়া যেত এখন আর ওই মানে নকল সব বলতে পারো। কারণ নাটোরের যে একটা পার্ক আছে ওটাও ভালো, এই আর কি? তবে আমার মনে হয় এগুলো মানে আরো ভালো হবে। এখন এই trouble corona scenario টা শেষ হয়েছে। তো এইটা আরও ভালো হবে ধীরে ধীরে এটা মানে এখনও যেই সমস্যাটা তৈরী করছে এই corona scenario এটা থেকে যেন পুরোপুরি recover করে ওঠা সম্ভব হয়নি। তো দেখা যাক কত দিনে এটা কি হয়? তো তোমার কি মনে হয় এই বিষয়?

কিছুতেই একটু একটু করে সমস্যা। এখন আসতে আসতে সবকিছুই আবার খুলতেছে আমাদের ঘোরাফেরার জায়গা, tourism spot সবকিছুই আবার দেখো পাওয়া যাবে যাওয়া যাবে।

আমি বলবো প্রায় ninety percent তো solve হয়ে গেছে এতদিনে। আর এই কিছুটা বাকি আছে, মানে কিছুটা মানে ঐরকম ইয়ে না, just একটু মানুষের একটা মানে এখনো ভয় আছে আরকি, তাছাড়া অন্য কিছুই না। তো এই ভয়টা কেটে গেলে একদম hundred percent recover করবে, তাইনা? হম এই ভয়টার জন্যই তো অনেকে এখনো স্বস্তিতে বের হয় না mask পরেই থাকে। যদিও বা mask অনেক উপকারী তারপরেও একটু একটু সবাই corona র চাপে আছে। হ্যাঁ এক প্রথমে মোটামুটি ঠিক বলেছো। তবে তুমি এই যাই বলো বাংলাদেশের যেই এমনি পর্যটন স্থানগুলো এগুলোতে এমনিতেই অনেক ভিড়। corona হয়ে

তো এই corona শেষ হওয়ার পর এখন আরও প্রচন্ড ভিড়। সবাই মানে wait করতেছিলো কবে শেষ হবে? এখন মনে করো এগুলো জায়গাতে মানে fully booked. কিছু দিন আগে তুমি যদি না যাও তাহলে মনে করো পাবানা। হোটেলে Seat পাবানা room পাবানা এরকম অবস্থা। তো তোমার experience কেমন? তোমরা কি ছিলা রাঙামাটিতে? হ্যাঁ আমরা একদিন ছিলাম। পাহাড়ের উঁচুতে মানে টিলায়। ওখানে কি যেন কি যেন খাবার পাওয়া যায়? বাঁশের ভিতরে I do not know. খুব একটা কি খাই problem ওগুলা just মজা করছি। আবার পাহাড়ের view টা অনেক সুন্দর ছিল। ছবি তুলছি সবাই আড্ডা দিচ্ছি গান গাইছি। আর সবথেকে মজার বিষয় হলো আমার বন্ধু পা পিছলে পরে গেছিলো।

হালকা ব্যাথা পাইছে খুব গুরুতর না। হম বুঝতে পারছি। অবশ্য রাঙামাটিগুলো তো প্রায় জঙ্গলের কিংবা পাহাড়ি এলাকাই তো না? হ্যাঁ পাহাড়ি এলাকা। most of all হম আমি মনে হয় যাবো পরে, যখন আমার licence হবে তখন ভাবতেছি বাইক নিয়ে যাবো। এখন তো একটু licence এর ঝামেলায় আছি বুঝলা? এই মানে কি আর বলবো? ঘুরতেও পারতেছি না ভালো ভাবে এই জন্যেই। তারপর যাইহোক যাক ঘোড়া হচ্ছে মোটামুটি তাও মানে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আর বাংলাদেশে তো এমনিতেও খুব একটা expensive নয় ঘোরা। tourism টা মোটামুটি সস্তা বলা চলে। তোমার কি মনে হয়? উম এটার সাথে খুব একটা সম্মত আমি না। কারণ বাংলাদেশে দেখো ঘোরার জায়গার মধ্যে সাজেক ভ্যালি কিন্তু সবার উপরে। সাজেকে গেলে অনেক টাকা খরচ হয়। যে টাকা দিয়ে তুলনামূলকভাবে India থেকে ঘুরে আসা যায়। এটা ঠিক, তবে তুমি যেটা প্রথমেই বললা যে, সাজেক মোটামুটি বাংলাদেশের top তাইনা? হ্যাঁ মোটামুটি না বলাযায় সর্বোচ্চ top.

সিমলা হ্যাঁ? এরকম আবার যেগুলা আবার পাহাড়ি কিছু জায়গা আছে এগুলা জায়গা কিন্তু ঘুরতে পারবা না। কিছু normal place ঘুরতে পারবা হয়ত বা। তবে India য় যদি তুমি ভালো place ঘুরতে চাও তাহলে কিন্তু তুমি মানে এই budget এ

হম এটা তো জানা ছিল না। এটা জানা হলো। কিন্তু আমি যতদূর শুনেছি দার্জিলিং যাওয়া যাবে তাইনা? একটু অল্প খরচের মধ্যেই। হ্যাঁ দার্জিলিং যাওয়া যাবে। তবে দার্জিলিং মনে করো ঐরকম খুব যে top place এইরকম না। আর দার্জেলিং এ কিছু কিছু জায়গা আছে যেগুলো মানে একটু বরফ জমা হয়। পাহাড়ি এলাকা ওইগুলা কিন্তু খুব মোটামুটি expensive তুমি যদি থাকো। আর তুমি যদি ভাবা আমি just one day tour দিয়ে চলে আসবো, শুধু যাবো আর দেখে চলে আসবো হ্যাঁ? তাহলে কিন্তু তোমার হয়তো বা বেশি খরচ হবে না, যদি তুমি stay নাও এক দুই দিন তাহলে পর অনেক খরচ হবে ওখানে। কারণ ওখানকার হোটেল অনেক expensive. তো তুমি সেই হিসেব যদি করো সাজেক গিয়ে তুমি যদি আহ এইভাবে শুধু ঘুরে আসো তোমার কিন্তু হয়তো বা দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হবে। তুমি দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে যে যতই বলুক ঐভাবে তুমি ঘুরতে পারবা না India তে। হ্যাঁ বুঝলাম। এইদিক থেকে বলবো বাংলাদেশের tourism টা মোটামুটি inexpensive. খুব একটা খরচ হয় না। আর জায়গাটাও মানে বেশ তো ছোট তো আমাদের যেই travelling টা সেটার খুব একটা খরচ

হ্যাঁ খুব একটা আসেনা বাস বা ট্রেন এগুলোতে খুব সহজেই যাওয়া যায়। যেমন ধরো আমরা আমাদের পরীক্ষার সময় সীতাকুন্ড গেছিলাম। সীতাকুন্ড পাহাড়টা বাসে করে চট্টগ্রাম শহর থেকে এই একটু কাছেই। ওঠার সময় বাবা about একহাজার about না একহাজার বিশ মিটার উঁচুতে। Sea level থেকে একহাজার বিশ? তাহলে তো মোটামুটি অনেকেই উঁচা আর শ্বাসকষ্ট নিতে হালকা কষ্ট আছে। তবে ঐখানে নাকি ঝর্ণা আছে শুনছি? হ্যাঁ ঝর্ণা ওখানে আছে না, মানে সীতাকুন্ড পাহাড়ের যেখানে ওখানে মন্দির আছে। আর পাশে একটা ঝর্ণা আছে। সাথে sea beach. কি যেন একটা নাম ভুলে গেছি?

হম পাহাড়ে গেছিলাম just.

খরচ কৈ? এক দেড় হাজারের মধ্যেই কাবার। খাওয়াদাওয়া সবকিছু মিলে ভাড়া। Sea beach টার নাম কি? গুলিয়াখালী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তবে তুমি হয়তো ওখানে stay নাওনি তাইনা? না just যাওয়া আসা। ঘটনা হচ্ছে তুমি কি পঞ্চগড় ঘুরতে গেছিলা নাকি? না পঞ্চগড় যাওয়া হয়নি তুমি গেছিলা?

না আমি যাই নাই তবে আমি যাবো এই তোবার বারো তেরো তারিখ plan করতেছি একটা। যাবো তো ভাবতেছি তুমি গেলে তোমার কাছ থেকে কিছু suggestion নিতাম। তবে যাইহোক

কিন্তু দেখি একটু ঘাঁটাঘাঁটি করে একটা map বানাই visit করেই চলে আসবো আরকি। আমার মনে হচ্ছে তুমি ট্রেন দিয়ে যাইতে পারো। দেখা যাক ট্রেন অথবা বাইক যেইভাবে আসলে মানে plan টা হয়। একা তো আর যাবো না, যাবো হয়তো বা চারজন পাঁচজন নিবো তো এইজন্য এখন ওদের উপরে depend করতেছে পুরা যদি মানে ঐভাবে ট্রেনে Prepare করে সেক্ষেত্রে ট্রেনে যাবো। দেখাযাক তবে ট্রেনে গেলে আমারও মনে হয় ভালো হচ্ছে। কারণ রাত্রের ট্রেনে গেলাম সারাদিনটা ঘুরলাম। আবার রাত্রের ট্রেনে back করলাম। হ্যাঁ আমিও সেটাই বলতেছি, বাইকে গেলে তো আর rest হবে না। বাইকে একটা pressure আবার ঘোড়ার সময় মজা হবে না। আবার back করবা ওইটা আরেক pressure.